এখানে আছে একটি ফ্ল্যাগ নীল এবং লাল রঙের এবং বীর সৈন্যদের একটি মেমোরিয়াল .

একটি সাদা কাগজও রাখা আছে এই টেবিলটির ওপরে.

এখানে একটি মাঠ আছে যেখানে কিছু গাছ আছে এবং ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে একটি ফুল বাগান.

মাঠটির পাশে একটি হোয়াইট কালারের গাড়িও পার্কিং করা আছে এবং একটি কলও রয়েছে.

এই দোকানটিতে শুধুই পর্দা রাখা আছে.

এর পাশেই আছে একটি জুতোর দোকানও এর কোনো সাইন বোর্ড নেই ওঠার জন্যই দুটো সিঁড়ি রয়েছে এখানে.

ওখানে দুটো মানুষও দাঁড়িয়ে আছে।

এই ঘরে রয়েছে একটি ব্ল্যাক কালারের টেবিল ।

এটি একটি শপিং মল যার নাম হচ্ছে ভি মার ।

প্যান্ডেল -এর একেবারেই সামনে আছে একটি বাইক দাঁড়া করানো এবং একটি ছেলে সাইকেল -এ বসে।

পোষ্টার টিতে দুটো গাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি।

এ_টি_এম ব্যাংকটির পাশে রয়েছে একটি ব্লু কালারের সাইকেল ।

এবং একজন সিভিক পুলিশ .

আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু খাবার জিনিস খুব সুন্দর করে গুছিয়ে রাখা আছে.

এখানে আছে দুটো বড় কেক আর ছোট ছোট কেকের প্যাকেট অনেকগুলো এবং একটি ফ্রুটির বোতল।

এখানে কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি যার নীচে একটি দোকান আছে তার ওপরে লেখা আছে জিও ডিজিটাল লাইফ ।

প্যান্ডেলটির ভেতরে রয়েছে কিছু মূর্তি এবং একটি দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি.

প্যান্ডেলটির সামনে কিছু ফাঁকা জায়গা আছে যেখানে প্রচুর টব আছে তার মধ্যে চারাগাছ কিছু লাগানো আছে.

পাশে একটি ছোট্ট কচু গাছও দেখতে পাচ্ছি.